স্ট্রং করে এবং আমাদের শরীর ফিট রাখতে সাহায্য করে।

এখানে একটি দোকানের মধ্যেকার ছবি তুলে ধরা হয়েছে যেখানে--

সেলুন -এর ছবি যার নাম পাবজি এ ফ্যামিলি সেলন ।

এখানে একটি নদীর পারের ছবি তুলে ধরা হয়েছে।

সাধারণত এখানে গাড়ির তেল এর জন্য আসা হয় তা পুনরায় ভর্তি করতে।

ডান্স এর স্টেপ দেখাচ্ছে এবং তার মাথায় একটি টুপি রয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগছে।

সাদা শার্ট এবং একটি ডিপ বুলু কালার এর প্যান্ট পরে রয়েছে এবং হাতে একটি ফোন রয়েছে।

এ - আস্তে দেখা যাচ্ছেও একটি গাড়িতে তেল ভরতে দেখা যাচ্ছে ছবিটির মাধ্যমে --

এখানে একটি টি.ভি. - র শোরুম - এর ছবি তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন আকারে বিভিন্ন রকমের --

এখানে ছবিটিতে বিভিন্ন ধরণের ঠাকুরের--

টেনিস ব্যাট রেকেট কক বল বিভিন্ন--

হয়েছে এবং বাড়িটি খুব সুন্দর দেখাচ্ছে সাজানোর পর।

দাঁড়ি সেভ করতে দেখা যাচ্ছে এবং তাদের সামনে আয়না রাখা রয়েছে এবং--

যেখানে তিনটি মেয়েকে ডান্স করতে দেখা হয়েছে খুব সুন্দর ভাবে।

এখানে সাধারণত অনেককটি গাড়ি পার্কিং করে রাখা হয়েছে।

এবং কয়েকটি গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে।

এখানে একটি জিম -এর মধ্যেকার ছবি তুলে ধরা হয়েছে ।

চারদিক দূর দূরান্তে কিছু দেখা যাচ্ছে না।

জিম আমাদের মেন্ট্রালি এবং ফিসিক্যালি দুটোরই--

এটি দিয়ে একটি বিখ্যাত খাবার তৈরি হয় যার নাম চিড়িং মালাইকারি।

দেখা যাচ্ছে ও তার পেছনে একটি ফুলগাছ দেখা যাচ্ছে।